রাস্তার বাম দিকে একটি সবুজ বাড়ি আছে।

উল্লেখিত চিত্রে পর্যবেক্ষিত আছে একটি রাস্তা রাস্তার পাশে রয়েছে সেবায়ন মেডিকেল হল ।

কিছু লোক দোকানের বাইরে দাঁড়িয়ে আছে ওষুধ নেওয়ার জন্য।

উপরে উল্লেখিত চিত্রে পর্যবেক্ষিত আছে একটি সেলুন -এর ফটো ।

হল রুম -এর ফ্লোর -এ টাইলস লাগানো রয়েছে উপরের ছাদে সাদা রং আর অনেক লাইট লাগানো রয়েছে।

হল রুমের জানলাগুলি সাদা রঙের পর্দা দিয়ে ঢাকা।

রাস্তার পাশে কতগুলি বাইক দাঁড়িয়ে আছে একজন মানুষকেও দেখা যাচ্ছে।

সেলুন -এর দেওয়ালে নানারকম সামগ্রী সাজানো রয়েছে।

ওপরে উল্লেখিত ছবিতে দেখা যাচ্ছে একদম বাঁদিকে একটি লাল রঙের প্যান্ডেল আছে।

প্রথম গেটে -এর ওপরে একটি গাছের পাতা এসে পড়েছে নীচে বেছানো আছে লাল কার্পেট ।

টিনের ঘরের নীচ দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে।

বাড়ির চারপাশে গাছপালা দেখা যাচ্ছে বাড়ির সামনে কিছু লোকজন দেখা যাচ্ছে সাথে পুলিশ আছে।

ডান দিকে একটি লাল রঙের কাঁচ যুক্ত চেম্বার দেখা যাচ্ছে এবং উপ উপরে একটি ফ্যান ঘুরছে।

উপরে উল্লিখিত চিত্র থেকে পর্যবেক্ষিত হচ্ছে খেলার বিভিন্ন রকম সামগ্রী।